তাঁর পাশেই একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইক ও দাঁড় করানো রয়েছে।

এবং একটি র‍্যাক -ও দেখা যাচ্ছে গেটে লাল কারপেট পাতা হয়েছে।

সে খানে নৌকায় একজন ব্যাক্তি বসে রয়েছে। দোকানে একটি বাটের ওপর একজন ব্যাক্তি দাঁড়িয়ে আছে।

সে পাশে বড়ো বড়ো বেশ কয়েকটি দোকান দেখা যাচ্ছে। অনেক সাইকেল দাঁড় করানো রয়েছে।

হোটেল এর সামনে একটি বিশাল বরো শিবঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে।

আর একজন ব্যাক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ওখানে একটি প্রাইভেট কার দেখা যাচ্ছে।

ভিতরে একটি ঠাকুরের মেট দেখা যাচ্ছে দিয়ে এখানে প্রতিবছর একটি দুর্গাপূজা হতো--

বসে ফল বিক্রি করছে কেউ বা ঠেলায় করে ফল বিক্রি করছে।

এখানে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে।

একজন ব্যাক্তি সবজি বিক্রি করছে। তার পাশে একজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে। ওয়েট মেশিন রয়েছে তার পাশে একজন ছেলে দাঁড়িয়ে রয়েছে।

দূরে একটি খাবারের দোকান দেখা যাচ্ছে। চিপস কুড়কুড়ে চকলেট কোল্ড ড্রিঙ্কস আরো বিভিন্ন ধরণের জিনিসপত্র বিক্রি হয়।

এখানে উন্নত প্রযুক্তির গাড়ি বিক্রি হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরণের গাড়ি দাঁড় করানো রয়েছে।

সেখান দিয়ে বেশ কিছু ছোট ছোট গাছ জন্মেছে।

আগে সামনে স্কুটি -তে একটি মেয়ে বসে রয়েছে পাস দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে দুটি বাইক দাঁড় করানো রয়েছে।

পিদিনেই নদীর সামনে প্রচুর মানুষ বেড়াতে আসে এবং এই বোট চাপে--

খানিকটা দূরে কয়েক জন ব্যাক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে লাইন দিয়ে একজন ব্যাক্তি হেঁটে চলেছে একটি ব্যাক্তিকে একটি মাল বহন করতে দেখা যাচ্ছে কিছু বস্তা পরে রয়েছে টয়লেট -ও দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে দুজন মহিলা মাতায় কিছু বহন করে নিয়ে যাচ্ছে এবং সাইকেল একজন ব্যাক্তি যাচ্ছে।

একটি পাশে দুটি বাইক দাঁড় করানো রয়েছে । তার ধারে বেস কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

প্রতিদিন প্রচুর ছেলে জিম করতে আসে। মুহূর্তে এখানে কোনো মানুষজন নেই।

এই যে সামনে দেখা যাচ্ছে প্রচুর বাইক দাঁড় করানো রয়েছে এ ছাড়া সাইকেল ও রয়েছে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে।

রাস্তার ধারে ঠ্যালা গাড়িতে দুটি দোকান দেখা যাচ্ছে। ই এগরোল চাওমিন এর দোকান।

এখানে একটি অফিস দেখা যাচ্ছে অফিস - টি বেশ পুরানো ।

একটি ফুচকা গাড়ি দেখা যাচ্ছে পেঁয়াজ লঙ্কা আরো কিছু সরঞ্জাম দেখা যাচ্ছে।

ব্যাক্তি বাইক এ বসে রয়েছেএক জন ব্যাক্তি বাইক সরাচ্ছেআর তার পাশে অনেক বাইক সাইকেল ও রয়েছে।